আর সেটা যদি কোন দোকানের সামনে দাঁড়িয়ে হয় তাহলে তো উৎসাহটা আরও তিনগুণ বেড়ে যায়।

এবং আমরা ব্যাট বল যখন খেলি তখন বল মাঝে মাঝে হারিয়ে যায় ব্যাট মাঝে মাঝে ভেঙে যায়।

কিছু হলেই আমরা আগে মন্দিরে যাই। মন্দিরে গিয়ে মাকে --